ছবিটির মধ্যে একটি সবজির দোখান দেখা যাচ্ছে দুটি লোকও দেখা যাচ্ছে।

অনেকগুলি ছোট কাঠের মধ্যে কিছু ডিজাইন করা আছে।

দোকানটি সাদা ও লাল রংয়ের।

লোকটি আমগাছ চারার মধ্যে জল দিচ্ছে।

ঘরটির সামনে কাচের একটি দেওয়াল দেখা যাচ্ছে।

ফ্যাক্টরির মধ্যে একটি বড় গাড়ি দেখা যাচ্ছে।

ফ্যাক্টরির বাঁ পাশে অনেকগুলি বস্তা রাখা আছে বস্তাগুলি হলুদ ও সাদা রঙে রং করা আছে।

বিল রাস্তার সামনে একটি বড় পোস্টার লাগা আছে পোস্টার -এর মধ্যে ল্যাখা আছে কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ।

ছবিটির মধ্যে একটি মন্দির দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিটির মধ্যে অনেকগুলি মাছ দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক লোকজন রাস্তা দিয়ে যাতায়াত করছে।